তিনটি ফায়ার গ্যাস সিলিন্ডার রয়েছে সাইডে দুটি বক্সের আদ্ধেক দেখা যায়।

কিছু বাঁশ ও একজন লোক দাঁড়িয়ে রয়েছে প্লাস্টিক দিয়ে ঘেরানো।

বাড়িটির সামনে লাইটিং দেওয়া আছে।

এইখানে একটি বসার জায়গা দেখা যায় বসার জায়গাটির উপর পুরো খর দিয়ে তৈরি করা।

সাইটে -এ একটি গাড়ির অর্ধেক দেখা যায়।

এইখানে একটি রুম -এর অর্ধেক দেখা যায় রুম -টি হলুদ হালকা হলুদ কালার -এর।

একটি লোক কালো কালারের ড্রেস পরা।

এ সামনে একটি ই উ পোস্টার রয়েছে।

দোকানের একটি সাদা কালারের প--

এইখানে একটি মাঠ রয়েছে। মাঠের মাঝখানে অনেকগুলি ঝাউ গাছ দেখা যায়।

এইখানে একটি মাঠের আর্ধেক দেখা যায়।

কাসের একটি দরজার আদ্ধেক দেখা যায়।

বাড়িটার নীচে কয়েকজন লোক ও কয়েকটি ফুলের টব --

ব়্যাগের মধ্যে বিভিন্ন ধরনের ওষুধ সাজানো--